এই ছবিটো বটে যেথায় একটা ইঞ্জিনিয়ার এথা --

অনেক ফুল আ লাগা আছে আর অনেক বার লাইট দিয়া আছে ।

অনেক ঘাস উগা আছে আর অনেক বড়ো বড়ো গাছ আছে । এই ঘনা জঙ্গল।

আর এ জঙ্গলের মইধ্যে একটা মোর হেতা আছে।

এই ফটো -টা একটা অন্নেক বড়ো পাহাড়ি এরিয়া বটে যথা চাট্টানের মধ্যে একটা রাস্তা আছে যে পথে লোক

এই কাপড়াগুলো একদম সু-তি-র মুলায়ম কাপড়া বটে যে পড়বার জন্যে খুব ভালো আছে।

ইয়ার সাইড -এ সাইড -এ অন্নেক গাছ লাগা আছে।